ওপারে পারাপার করতে পারি । এমন কি পন্য সামগ্রী আমদানি ও রপ্তানির কাজেও এর গুনমান অপরিহার্য।

আমাদের সিঁড়ি ভেঙে ওঠার যে কাইক পরিশ্রম হয় সেটা অত্যন্ত পরিমাণে লাঘব হয় । এমনকি যাদের হাঁটুর প্রবলেম কোমর ব্যথা তারা তার থেকে অনেকটা মুক্তি পায়।

রাস্তার ধারে গাছপালা লাগালে তা রাস্তার একটা অপরূপ দৃশ্য আমরা দেখতে পাই।

প্রত্যেক বাঙালি সারা বছর অপেক্ষা করে থাকে শারদ উৎসবে মেতে ওঠার জন্য।

গাড়ির শোরুম গুলিতে দু চাকার বলতে বাইক যেমন থাকে তেমনি স্কুটি -ও থাকে। বাইক -এর মধ্যে পালসার হিরো হোন্ডা বুলেট ইত্যাদি গাড়ি থাকে।

তার ফলে তার শরীরের অতিরিক্ত মেদ কমে কমে নিজের শরীরকে ভারসাম্যতায় ফিরিয়ে আনে এবং শরীরকে ফিটনেস রাখে।

যেখানে ক্রেতা বিক্রেতাদের মধ্যে বিভিন্ন দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় ইত্যাদি হয়।

ছোট বাচ্চারা এটা চড়তে ভীষণ পছন্দ করেন।

সেখানে বাস ট্যাক্সি অটো রিকশা মারোতি সবকিছুই চলাচল করে।

অসুস্থ হলে আমরা সুচিকিৎসা ব্যবস্থার জন্য হসপিটাল এ যাই।

''চিলড্রেন্স পার্কে গেলে সাধারণত আমরা দোলনা দেখে থাকি।''

সেখানে কাঠের পাঠাতনের ওপর দুপাশে দুটো ছিকল দিয়ে বেঁধে দোলনা বানানো হয় ।

এই ঝড়ের কারণে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।

দৈনন্দিন জীবনে আমরা কন্টেনার ব্যবহার করি।

বাইরে কোথাও গেলে সেখানেও আমরা কন্টেনার ব্যবহার করে থাকি।